এবং স্কুটি ও দেখতে পাচ্ছি সত্যি জায়গাটা খুব সুন্দর আমার যদি একটা বাইক থাকতো আমিও বাইক এ চড়ে গ্যারেজ যেতে পারতাম সত্যি আমার খুব ভালো লাগতো ভাবছি কালকে আমি গ্যারেজ এ যাব।

একটা ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি সত্যিই রাস্তাটা খুব সুন্দর তো এবং একটি মানুষকে দেখতে পাচ্ছি মানুষটা রাস্তা দিয়ে একটা বাইক নিয়ে যাচ্ছে সত্যি রাস্তাটা আমার খুব ভালো লাগছে তো।

ওই মাঝখানে আমি অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছি সত্যি জায়গাটা খুব সুন্দর তো ভাবছি আমি ওখান থেকে ঘুরে আসবো এবং ওই প্রকৃতির সাথে নিজেকে হারিয়ে ফেলবো।